অনেক ধরনের দোকান বসেছে দেখাই যাচ্ছে। এখানে বাচ্চাদের মিকিমাউস আছে এবং অনেক লোকজন কে আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে।

এই ছবিটা দেখে মনে হচ্ছে এটি একটি গঙ্গা এবং তার ওপরে এবং তার ওপরে হচ্ছে তোমার ফ্লাইওভার আছে এবং দেখা যাচ্ছে এখানে সব চান করছে কেউ কেউ হাতে ধুপ ধরে দাঁড়িয়ে আছে।

এবং তিন চারটে বড় বড় ফ্ল্যাট নির্মাণ হয়েছে এবং এই সাইড -এ একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগে।